ব্যায়াম করি। নিজের শরীরের দিকে একটু শরীরচর্চা করি। তো একটুখানি আহ সকালবেলায় উঠে ব্যায়াম করি। ব্যায়াম করে তারপর একটুখানি জল খেয়ে উম তারপরে হম রান্না বসাই। তো উম সেই রকমই করবো কালকে। একটুখানি ব্যায়াম করে আগে উঠবো, উঠে brush করে আহ একেবারে দাঁত মেজে, তারপরে উম একটু ব্যায়াম করে তারপরে রান্না বসাবো। রান্না-

অন্য time এ দুপুরের কী খাবে সেগুলো সমস্ত ভরে দি বাক্সে। তো উম তারজন্য সেগুলোর জন্য রুটি তরকারি সব হবে। তো সেগুলো ওইভাবে ready

পড়াশোনা শুরু হয়নি। তো সেজন্য মেয়েকে একটুখানি আহ পড়াতে হয়। সকালে রান্নাবান্না হয়ে যাওয়ার পর মেয়েকে একটুখানি নিয়ে বসি, পড়াই। তারপরে জামাকাপড় কাচার থাকলে সেগুলো কাচা হয়। আহ সেগুলো machine এই দেওয়া হয়। কাচার জায়গাতে যেগুলো উম কাচা হয়।

হয়। তো সেগুলো সমস্ত কিছু করে নিয়ে আহ নিজের স্নান করে নিয়ে, তারপর আবার শুরু হবে খাওয়া-দাওয়া আহ এইসব। আমি দুই জনকে আহ পড়াই, পড়তে আসে বাড়িতে। তাদেরকে পড়ানোর থাকে। তো উম তাদেরকে পড়াই, বিকালের দিকটা তাদেরকে পড়াই। পড়িয়ে নেবার পর আবার একটুখানি মেয়েকে নিয়ে হাঁটতে যাই। বিকালে একটু বেড় হই, একটু হাঁটতে যাই। একটু হাঁটাহাঁটি করলে, বিকালের দিকে বেরোলেও একটু উম মনটা ভালো থাকে, এখনকার বাচ্চাদের তো খেলাধুলা সবকিছু বন্ধই হয়ে গেছে। ওরা এখন খেলাধুলা কেউ ক~ করেই না বলা যায় আর কী, খুব কম। ওই যেটুকু হয় কেউ আহ খেলার মাঠে হয়ত খেলছে সেখানে গিয়ে একটু দাঁড়ালাম, বসলাম, একটুখানি হাঁটলাম। হম এসব করে খানিকটা ঘুরে আসার পরও মনটা ভালো লাগে ঘুরে এসে আবার মেয়ে পড়তে বসে। মেয়েকে নিয়ে একটু খেতে দিয়ে মেয়েকে একটু খাবার খাইয়ে আবার পড়তে বসাতে হয়। তো ওর কাছে গুছিয়ে ওকে পড়াই, ওকে উম ওইভাবে অনেকক্ষণ ওকে দেখতে হয়। তারপর আবার যেমন কাজ থাকে, আহ সে সমস্ত কাজ গুলো করি। রান্না আবার- রাতের রান্না থাকে, রাতের রান্না করে নিই। আবার যেদিন হয়ত কিছু কেনাকাটি থাকলো, সেদিন ওই বিকাল বেলাতেই হাঁটতে বেড়িয়ে- যা কেনাকাটি করার থাকলো সে সবজিই হোক, মুদিখানার কিছুই হোক এইভাবে উম তখন কেনাকাটি হয়ে যায়।

আমি জানতাম আপনি আপনি ঠিক এই কথাটাই জাগাইবেন, আমি জানতাম আরে কালকে কালকের খেলাটা এতো অসাধারণ হয়েছে না উহ মানে palpitation হচ্ছিলো আমার বুকের মধ্যে যে কে জিতবে? কে জিতবে?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 মনে টানটান উত্তেজনা এই বুঝি এই জিতে যাই ওই বুঝি ওই জিতে যাই তখন তো দেখছি আরে দুই গোল আবার দেখছি সম সমান হয়ে গেলো তিন গোল মানে ভাবছি হচ্ছেটা কি খেলাটার সঙ্গে? হচ্ছে হ্যাঁ যে উহ world cup এ তিন-তিন ছ গোল হয়েছে তার মানে ভাবতে পারছেন কি মারাত্মক level এ খেলা হয়েছে হ্যাঁ সত্যি যে world cup এ তিন খানা গোল তিন-তিন ছটা গোল, গোল হয়েছে যে মানে কি level এর উত্তেজনা আহ আরে প্রথমে যখন আর্জেন্টিনা ইয়েটা দিয়েছে গোলটা করেছে আমি বললাম হয় তো এই,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 আমি ভাবছি এই এই গেল, এই গেল আহ আমি তবে হ্যাঁ আহ গোলকিপারটা আহ ইয়ে ফ্রান্সের গোলকিপারটা খুব ভালো খেলছে এটা ঠিক, আর এম বাফে খুব ভালো খেলছে ম হম মানে একদম মাঠ কাঁপিয়ে রেখে ছিলো একদম একদম আর কি ও একটু হয়েগেছে চাপে পড়ে গেছে আরে আমি তো একটু নড়বড়ে হয়ে গিয়েছিল,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

তো আহ এবারে সোহেলের family হম হম সবাই মিলে ঘুরতে গিয়েছে ঘুরতে গিয়ে ক আহ আমি তো একদিন ছুটি পাই মাত্র হম হম তো আমার আর যেতে ইচ্ছা করছিল না,

আহ আমার মাসির শাশুড়ি এসেছিল ঘুরে-টুরে ওরা আহ আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে গিয়েছে ওখানে খাওয়া দাওয়া করে বিকাল বেলা এখানে ফিরবে হম হম তো, এবারে আমার মাসির শাশুড়ি, মাসির শ্বশুর আর একটা ননদ ও এসেছিল সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করে হম হম ফিরছে হম তো এবার আমাদের আহ একধরনের খাবার হয়, বিরিয়ানি টা যদি ওই মটরশুটি দিয়ে দেওয়া হয় মটরশুটির মতো পোলাও আর বিরিয়ানির mixture আচ্ছা সেটাকে বলা হয় তাহারি পাহাড়ি? তাহারি এটা একটা, হ্যাঁ এ এটা একটা নতুন ধরনের খাবার ও আচ্ছা তো এই তাহারি বানিয়েছিল আমার আহ দিদা শাশুড়ি আচ্ছা কারণ উনি খুব ভালো এই সব বানাতে টানাতে পারেন আচ্ছা আচ্ছা তো,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 ব্যাপারটা হচ্ছে যে mutton এ তো আহ fat বেশি হম হম তো গরম করে মানে সামনে world cup চলছে হম আর, ওই তাহারি গরম করে আমাদের সামনে দিয়েছে হম হম গালে ভাত আর উঠছে না , হা করে টিভি দিকে তাকিয়ে আছে গালে ভাত আর উঠছে না এবারে সে তো গরম, গরম দিয়েছে হম এবারে যত ঠান্ডা হচ্ছে শীতকাল যতো ঠান্ডা হচ্ছে,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

Last আমার শাশুড়িমা বলে ওরে তোরা খাবি না? হম হম খেয়ে নে খেতে-খেতে গালে এ রকম ভাবে তুলতে-তুলতে টিভির দিকে তাকিয়ে থাক,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

উনি দশটা থেকে সাড়ে দশটা মধ্যে খাই আবার বলছি হম খেয়ে নিন আপনি খেয়ে নিন কেন খাচ্ছেন না বসে আরে থামো তো বাপু খাওয়া এখন world cup এ কি হচ্ছে বুঝতে পারছি না এতো টানটান উত্তাজনার মধ্যে খাওয়া, খাবার কি আর হজম হইবে? এই করেই গেল আমি আবার আমি মাঝখানের দিকটা আমার শাশুড়িমা আছে খেয়ে নিয়েছে এইবার আমি বলছি এই রে এগারোটা বেজে গেছে কারো খাওয়ার কোনো খাওয়ার, কোন interest নেই খেলায় দেখতাছে আমি আবার আমার husband কে বলছি কি খাবে না কি? বলছে না এখন কোন খাওয়- টাওয়া যাবে না আমি বলছি যাক বাবা তোমাদের কাউকে খাইতে হইবে না আমি খাইয়া লই, আমি তো রীতিমতো নিয়ে পুরো টিভির সামনে দাঁড়িয়ে পড়েছি।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 মানে পেনাল্টি গুলো আলাদাই level এর হয়েছে পেনাল্টি তো ভাই বস আলাদাই হয় একদম উহ মানে world cup এ world cup এ ইয়ে হবে না, না extra time হবে না এ রকম হয় না world cup এ পেনাল্টি প্রথমের দিকে যে রকম ভাবে খেলাটা যাইতেছিল মনে এই হেলিয়া দুলিয়া এই আর্জেন্টিনায় জিতে যাবে ফ্রান্স আর কিছুই হ্যাঁ। কি হবে খেলা দেখে এদিকে তো পুরো আর্জেন্টিনার যারা সব fan ছিল বাজি ফাটাচ্ছে এদিক ফুটছে ওদিক ফুটছে দুম-দাম হচ্ছে আমি বলছি হচ্ছেটা কি? মানে হয় না আমার কোন interest ছিল না তারপর যেই বলেছে হ্যাঁ হ্যাঁ,

আমার সত্যিই খুব খারাপ লেগেছে prize টা নিতে গিয়েও কি রকম মুখটা করছিল কিন্তু খেলাই তো হার জিত আছেই কিন্তু ওর যে এতো সেটাই মানে ওই একভাবে যদি খেলাটা হতো, যে ওরা একেবারে গোল টোল করে নাই তা হলে আলাদা ব্যাপারটা অন্য ছিল কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাপরে আহ হ্যাঁ আর ফ্রান্স কে এম বাফেই, মোটামুটি পুরো এগিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে হম হম ও একাই লড়ে গেছে পুরো মানে strategy খেলা ওই খেলেছে একদম পুরো পুরো ইয়েটা তে খুব ভালো খেলেছে,

আর আর্জেন্টিনার যে গোলকিপার ছিল ভাই ও কে?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 হ্যাঁ আহ এম বাফে golden বুটটা পেয়েছে well deserved golden বুট পেরেছে আমার মনে হচ্ছে total মনে হয় ও ওই বিশ্ব কাপে ও মনে হয় ছটা আটটা গোল করেছে আটটা না নটা গোল করেছে অনেক, অনেক গুলো গোল করেছে ও অনেক গুলো গোল করেছে গোটা বিশ্ব কাপ মিলিয়ে মনে হয় semi final থেকে মনে হয় count ব্যাপার টা কি জানি আমার অতো অতটা knowledge নেই আমার। ওই খেলা দেখার একটা excitement সেই excitement এই চলেযাই অতো অতো knowledge রাখলে হয় কালকে আহ যখন মেসি খেলছে, খেলছে, খেলছে, খেলছে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে আর আমি বলছি এই, নিয়েযাও না। আরে নাই এটা আমাদেরও বা আমাদেরও বাড়িতে হচ্ছিল এরকম করে আরে চল, চল, চল, চল এরকম হয়েই যাচ্ছে আরে দে দে আরে যাহ হলো না ঠিক, কেউ আবার কারো পায়ে বল আসছে তো আমরা সবাই এই চল, চল, চল, চল এই যাহ হলো না এই মজা কাকে বলে মানে ওরা ওখানে মানে stadium এ যত লোক না ছিল ওখানে ওরা যা মজা করেছে মনে হয়,

যেন মনে হচ্ছে যে আমরাই বলটা কে নিয়ে গোলের মধ্যে ঠিক দিয়ে দিই এরম হ্যাঁ। আর তারপরে তারপরে আর একটা মজা আছে যখনই ধরুন আর্জেন্টিনার আমার আমার নন্দাই যে আছে না ও হচ্ছে ফ্রান্সকে support করছিলো আর আমার শশুর মশাই ও আর্জেন্টিনাকে support করছিলো যেই এদিক থেকে গোল হচ্ছে ও দিকে জ্বলছে ওদিক দিয়ে প্যাক খাচ্ছে আবার এদিক দিয়ে গোল হচ্ছে তো ওদিকে মানে ওইটাও মজা ছিল আমি আবার খুঁচিয়ে খুঁচিয়ে বলছি, দিয়ে হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে মানে কাল যে কি কান্ডটা না করেছি আমরা বারোটা অবধি তারপরে আবার prize distribution হচ্ছিল তখন ওটা দেখলাম বেশ মজা লাগছিল বাপরে, ওরে বাপ্ কত সুন্দর বানিয়েছিল বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা আপনা আপনার আপনার পুচকে ও কি রকম excited ছিল কালকে আর বলেন কেন তো ব্যাটা ঘুম ওর না, ঘুমের time টা ছিল ওর এগারোটা থেকে ওর ঘুমটা লা পাই আরকি ঘুমটা আসে চোখের মধ্যে তখন থেকে আর কি ওই লালা বাই গাইতে গাইতে ওকে ঘুম পাড়ানো হয় কিন্তু কালকে তো আমাদের সেই mood ছিল না আমরা সব খেলা দেখছি, এবার ওকে walker এ ফেলেদিলে তো চারিদিকে ঘুরে বেড়াবে ওকে কি করেছি জানেন খাটের মধ্যে walker টা তুলেদিয়েছি দিয়ে ওর মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি এবার walker এ গান বাজে ওই জনি জনি এ রকম তিন চারটে গান বাজে চালিয়ে দিয়েছি, ও সে রকম তারস্বরে নাচছে আমরা যতো চিৎকার ওর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে বলছে তুই তো নেচে নেচে জিতিয়ে দিলি আর্জেন্টিনাকে যাক আহ তাহলে সেও সেও মজা করছে তাহলে খুব হম বাপরে বাপ্ শেষে তো একদম পেপার টেপার ছিড়ে একসা করেছে মানে সারা বিছানা দেখছি হুলুস-থুলুস কান্ড হয়ে গেছে আমাদের। মানে ওই কান্ড হচ্ছে দিয়ে উহ বাপরে বাপ্ হেবি মজা হয়েছে কালকে তারপর কি কালকে মজাটা দারুন ছিল হম হম কালকে তো দেখছি আমি কালকে তো আমি অনেকদিন পরে একটু, হাঁটতে বেরিয়েছিলাম যে দেখি অনেকদিন বের হওয়া হয় নি করে একটু খানি time পাই একটু হেঁটে আসি এবার গেছি দেখছি রাস্তা ঘাট তো ফাঁকা দোকান পত্রর সব বন্ধ, সবথেকে আমার মজার কাণ্ড লেগেছে দেখছি যে আমি দোকানটা থেকে ফুচকা খাই না সেই দোকানটা দেখছি বসে নি তারপর পাশের যাহ ছিলনা ও খেলে দেখার জন্য আগের থেকে তল্পিতল্পা গুটিয়ে ভাগছে বাড়িতে, যেই সাড়ে আটটা বাজছে জানালা খুলে দেখছি রাস্তায় একটা জনপ্রাণী ও নেই শুধু কুকুর ঘুরে বেড়াচ্ছে আর তারপরে সত্যি যখন যখন দেখছি আর্জেন্টিনা গোল দিচ্ছে আমাদের এই পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে, কে ফোন করতে করতে মানে রীতি মতন গালিগালাজ করছে তোরা হেরে যাবি তোরা এই সেই আমিতো ভাবছি আচ্ছা তোরা ভাই খেলে দেখ ঠিক আছে তোদের গালিগালাজ করার কি আছে? যেন মনে হচ্ছে ভাই

তুমি সন্ধে বেলা বার্গার বানাবে হম হম আর আমরা বার্গার খেতে খেতে খেলা দেখবো উহ হম ঠিক আছে কেউ নেই যখন তখন আমি আর আমি আর ওই খাওয়া হবে না হয় হম হম তো বানিয়েই দেবো দুটো বার্গার বানাতে আর কতক্ষন সময় লাগবে? তো বলেছি ঠিক আছে চলো কটা জিনিস পত্র তাহলে কিনে আনি আহ কটা জিনিস পত্র কিনতে গিয়েছি, হম গিয়ে লেটুস পাতা কিনেছি হম লেটুস পাতা কিনেছি, টম্যাটো কিনেছি, তারপরে আহ আরো ওই chicken টিকেন কিনে এনেছি তো কিনে এনে, আহ সবকিছু মোটামুটি জোগাড় হয়েগেছে গেছে হম হম তারপরে মনে পড়েছে যে বার্গার bun কেনা হয় নি আগে, আগে, আগে আগে ভাগে সব কেনা হয়ে গিয়ার পরে, তারপর মনে পড়ছে যে যা আসল জিনিস টাই তো কেনা হয় নি বার্গার bun টাই কেনা হয় নি হম হম এবার এবার বার্গার bun কিনতে গিয়ে দেখছি যে বার্গার bun out of stock কোত্থাও বার্গার bun পাওয়া যাচ্ছে না আচ্ছা। মানে কোথাওই নেই হম হম তো প্রথমে আপনার ওই reliance মোর তারপরে ফেন্সার তারপরে এমনি normal মুদিখানা বাজারে গিয়া, জিগাইলাম কারোর কাছেই বার্গার bun নাই stock শেষ হম হম তো এবারে কি হবা সব কিছু কেনা হয়েগেছে কি করা যাই? কি করা যাই? বুঝতে পারছি না last এ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 আমি বললাম হ্যাঁ আমি মজা করে তোমারে স্যালাড বানিয়ে দেব বলে সেই restaurant এ যে রকম আহ স্যালাড বানায় ওই রকম? আমি হ্যাঁ হ্যাঁ চলো না সবই তো আছে উহ chicken স্যালাড তোমাকে বানিয়ে দেব, হম হম তো বলে ঠিক আছে তাই হোক তো এবারে তার মধ্যে স্যালাডে দই স্যালাডে dressing তার জন্যে দই কিনতে ভুলে গেছি আচ্ছা তো এবারে, আমার husband কে সন্ধ্যা বেলা বলছি যে শসা আর দইটা লাগবে তুমি কিনে এনে দেবে? বলে হ্যাঁ যাচ্ছি হম বলে কিনে এনে দিয়েছে আমি বসে বসে লেটুস পাতা কেটে টম্যাটো কেটে,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

আহ আমি বললাম যাক ভালো হয়েছে আমার খাটনি অনেকটা কমলো হম হম ও, ও, ও কাটা কুটি করা শুরু করেছে আর আমি স্যালাডের dressing বানানো শুরু করেছি হম হম তো আহ স্যালাডটা আমি খুব ভালো বানায়,

তা বলেন লেটুস না হলেও কোনও problem নেই কিন্তু তবে হ্যাঁ লেটুস যদি হয় তা হলে test টা খুব ভালো আসে আচ্ছা আচ্ছা লেটুস না হলেও কোন problem নেই, আহ আপনি ইয়ে দিয়ে করবেন আহ কি বলে sweet corn হম ক্যাপসিকাম, টম্যাটো, হম শসা, হম পেঁয়াজ, আর এখন পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে পেঁয়াজকলি,

টকদই নেবেন হম হম টকদই নিয়ে ও ওটার সঙ্গে আহ মিয়োনিস নেবেন আচ্ছা ঠিক আছে হম হম এবার আপনার test হিসাবে আপনার test এর preference হিসাবে ঠিক আছে? হম হম আমি দিয়েছিলাম, একটু দই একটু মিয়োনিস আর চীজের কি করছিলাম চীজের যে ব্লক আহ ব্লক আমি basically আমার কাছে ব্লকও ছিল আর cube ও ছিল আচ্ছা ঠিকআছে? হম হম হম তো আমি কিছুটা চীজ নিয়া তাতে একটু জল দিয়েছি জল দিয়ে সেটারে আমি আহ উনুনের উপর গ্যাসের উপরে চাপিয়া দিয়েছি আচ্ছা তো এবার Meld করছিলাম হ্যাঁ meld করে নিয়েছিলাম হ্যাঁ meld করছিলাম আচ্ছা এবার meld করতে করতে আপনার জলটা পুরোই মানে পুরোপুরি বলতে কিছুটা করল হম হম হম আর ইস্ট একদম গলে গেল ও গলে গিয়ে আপনার ওই চীজ সস মতো হয়ে গেলো আচ্ছা আচ্ছা ওতে এবার দই দিয়েছি তারপরে মিয়োনিস দিয়াছি হম তারপরে আপনার একটু কাসুন্দি দিয়াছি একটু আহ আরে লেবু হম তারপরে চাট মশালা তারপরে নুন আর একটু চিনি হালকা করে হম হম হম একটু চিলি সস।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 সেটাকে আমি ওই চপ ভেজি ভেজিটেবিল গুলোর উপরে সব ছড়িয়ে দিয়ে ভালো করে মাখাইছি ও ভালো করে মাখাতে এতো অসাধারণ খেতে লাগছিল না জিনিসটা হম হম হম ওটার সঙ্গে,

যদি আমি কোনদিন সময় সুযোগ আপনারে আমি করে খাওয়াবো আচ্ছা আচ্ছা একদম আমাকে তো বলছেন আমার তো জিব দিয়ে জল গড়াইতেছে মনে হচ্ছে এখনই বানিয়া খেয়ে নিই ও তার সঙ্গে আমি আবার chicken আহ দিয়ে দিয়েছিলাম chicken টা কে আমি ভাল করে কষিয়ে নিয়েছিলাম কষে নিয়ে একদম শুখনো হয়ে গিয়ে ছিল আচ্ছা সেই সেই সেটাকে ভাল করে করে, সেটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম ওহ যা অসাধারণ খেতে লাগছিল না একদমই শুনেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমার ননদ ঘরে এসেছে,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 কিন্তু ছিলোনা তো সব শেষ না একটুখানি ছিল সেটা আমার শাশুড়ি মায়ের জন্য রাখা ছিল আবার শাশুড়ি মা বললো তাহলে তুমিই খেয়ে নাও আমি আর খাবো না, ওই ভালো জিনিস ওসব testy আর এগুলো তো একটু ওই মুখরোচক type এর না সবারই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এরকম একটা ব্যাপার। আরে আমাদেরও একদিন কি হয়েছিল জানেন আর এই সময় না কদবেল পাওয়া যাই জানেন তো? কদবেল হ্যাঁ খুব ভালোলাগে আমাকে খেতে এবারে আমাদেরকে কেউ একজন দিয়েগিয়ে ছিল তিন চারটে দিয়ে গিয়েছিল আমি তো, Time পাইনা এখন দিয়ে একদিন দিয়ে ভাবছি যে পড়ে পড়ে নষ্ট হবে দিয়ে গেলো? ওইটা থেকে যে মাখাই দেখি আর কদবেল মাখা খেতে এতো ভালোলাগে না আমার কি বলবো আবার গাছ পাকা বুজছেন?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

একটু তেল ফেল দিয়ে ভালো করে লঙ্কা-ফাঙ্ক দিয়ে ওই লঙ্কা দেইনি লঙ্কাতে আমার হাত জ্বালা করে আমি কি করেছি দিয়ে দিয়েছি দিয়ে একবারে ভালো করে মাখাইছি। এবার আমি খাবো আমার শাশুড়িমা খাবেন আর আমার ননদ খাবে তো এবার মাখাইছি আমি আমারটা নিয়ে নিয়েছি এবার দুটো বড়ো বড়ো বেল অনেকটাই হয়েছে এবার আমি হ্যাঁ হ্যাঁ নিয়েছি এবার আমি বলেছি তোমাদের দুজনের টাই, একটা বাটির মধ্যে রাখছি এবার আমার শাশুড়িমা প্রথম থেকেই বলছে আমি কিন্তু খাবো নাই, আমি কিন্তু খাবো নাই, আচ্ছা ঠিক আছে তুমি না খাও একটুখানি খেয়ো ওকে দিয়ে দিও এবার কি, কি করেছে এবার এবার ননদ কে বলছি কি তুমি নিয়ে নাও বলছে হ্যাঁ ওখানে রাখো আমি নিচ্ছি এবার আমার শাশুড়িমা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই বাটিটা গিয়ে দেখছে কি বলুন তো পুরো আর কি ওনার জন্য রাখছি খেতে খেতেই, পুরো খেয়ে নিয়েছে এবার অনেকটাই এবার বলছে এবার ননদ বলছে কোথায়? আমাকে বলছে কোথায় রাখছো? আমি বলছি ওই তো মাকে বলছি ওখান থেকে নিয়ে নাও, এবার গিয়ে মাকে চাইছে মা দাও দাও বলছে বেল কোথায়? ও তো আমার জন্য ছিল আমি খেয়ে নিয়েছি। বলছে না আমার না খেতে খুব ভালো লাগছিলো আর আমি খেয়ে নিয়েছি খুব testy ছিল এবার আমার ননদ নজর আমি তখনই খেয়ে নিলে ভালো হতো আমাকে দেয় নাই নিজে খাই, বলছে আমার কালকে পটি ভালো হবে না আরে আমি মাঝে আরে আমার শাশুড়ি মানে এসব খেতে ভালোলাগে কিন্তু মুখে বলে নাই যে আরে জানি না কেন বলে নাই? আর খেতে ভালো লাগলে তুমি বলো বাপু তাহলে আর একটু করি খাবে বানিয়েছি এবার খেয়েছে, সে দুদিন ধরে গজগজ করে গেছে আমার বেল খেয়ে নিয়েছে আমার বেল খেয়ে নিয়েছে

নমস্কার, শুভ সন্ধা, আমি নেহা শর্মা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে entertainment বা

তো আমি প্রথমেই প্রভাত কে প্রভাত দাস কে এই welcome জানাব যে তুমি কেমন আছো তুমি বলো প্রভাত? অবশ্যই আহ তোমাকেও অনেক welcome আজকের এই আলোচনা বিষয়টিতে, আমি ভালো আর তার সঙ্গে অবশ্যই জানার চেষ্টা করব। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ঠান্ডা, খুবই ঠান্ডা কিন্তু তাও খুব ভাল আছি। এটাই তো actual entertainment তাই না? এই topic সে রকমই খুবই মজার এবং

আমরা দুজনেই অবশ্যই share করবো. সবার সামনে

মনোরণঞ্জন ব্যাপারটা তো মানুষের জীবনের সঙ্গে লেগে থাকে, আর বর্তমানে মনে হয় একটু বেশি লেগে থাকে৷

entertainment এর মধ্যে রাখার চেষ্টা করে। আর তার বেশিরভাগ অবসর time টা আগে যেমন মানুষের কাছে মনোরঞ্জন বা বিনোদন হিসাবে আহ কিছু জায়গা ছিল অবশ্যই আমরা কিন্তু এখন সেই culture গুলি টোটাল ঢুকে গেছে। instagramfacebook, whatsapp । প্রভাত আমি এই ব্যাপারে একটা কথা তোমাকে বলতে চাই, আগে তুমি দেখবে আগে আমাদের আদিম যে মানে আমাদের আগের generation র মানুষগুলো। তারা কিন্তু

পাড়ায় পাড়ায় যাত্রাপালা হওয়া তারপরে নাটক হওয়া তারপরে বিভিন্ন ধরনের গানের যে program গুলো হওয়া সেগুলো যে অনুষ্ঠিত হত যেহেতু পুরোটাই internet বা technology র সাথে মানুষ জড়িয়ে পড়েছে

smartness বল সবকিছুই কিন্তু changes নিয়ে এসেছে।

প্রথম কিন্তু প্রত্যেকটি মানুষ যেটাতে addicted সেটা হচ্ছে smartphone । সারাদিনটা phone তে, মানে তুমি যদি কোন মানে কোনও কাজের মধ্যেও নাও থাক ধর বাড়িতে একটা সময় কাটানো তোমার সারাদিন একটা phone র মধ্যে ঢুকে থাকে তো বলতে গেলে,

মানে চলে প্রত্যেকেরই। আর যদিও ছাত্র সমাজ বা শিশু সমাজের ক্ষেত্রেও এই নেশাটা ছিল না। কিন্তু but covid nineteen কিন্তু সেটাকে নিয়ে এসেছে।

mobile তোমার কাছে আজকে চলার বিষয়বস্তু নয়। কারণ আমরা আগে কী করতাম, তুমি যদি একটু পিছিয়ে পিছিয়ে ভাবো যখন mobile, তখন আমাদের কাছে কি থাকতো? একটা memory card থাকত সেটা তো আমরা movie ভরে নিয়ে আসতাম। গান ভরে নিয়ে আসতাম শুনতাম, তুমি যদি মানুষ যদি লক্ষ্য কর, তাহলে তুমি দেখবে সব কিন্তু, বই মানে cinema দেখা খেলাধুলো থেকে শুরু করে comics, comedy সমস্ত কিছু কিন্তু internet এই মাধ্যমে কিন্তু দেখে so generation সাথে সাথে সমস্ত কিছুটার পরিবর্তন হয়েছে৷ মানুষের রুচির পরিবর্তন হয়েছে৷ entertainment পথ হিসেবে instagram বেছেছে, সেখানে তাদের আবার প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে তুমি entertainment এর মানে অর্থাৎ মনোরঞ্জনের জন্য, আর কোন জায়গাটা social media platform প্ল্যাটফর্ম না গল্পের বই আহ না যাত্রা, নাটক, movie কোনটাকে বেশি priority দিচ্ছ বর্তমানে

আধুনিক নয় কিংবা কিছু কিন্তু আমার পছন্দগুলো এরকম, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব পছন্দ করি। শ্যামা সঙ্গীত শুনতে খুব পছন্দ করি। সবটাই আমার আমি শুনি। এছাড়াও আমার কাছে এর পাশাপাশি আমি গল্পের বই পড়তে ভীষণ রকমের ভালোবাসি। আমাদের আমাদের যে বাংলা বাঙালি মানে বাংলার জগতের যেগুলো মনোরঞ্জন এর জন্য যেগুলো আছে আমার মনে হয় না সেগুলোর মধ্যে থেকে আমরা এগুলো থেকে বেরিয়ে আরও কিছু মধ্যে আমাদের যেতে হবে সব থেকে বড় ব্যাপার বা বিষয়, আমাদের শিক্ষা বা জ্ঞান আমরা কিন্তু সব জায়গা থেকে নিতে পারি entertainment মাধ্যমে কিন্তু অনেক কিছু develop হয়। আমাদের মধ্যে অনেক কিছু creativity আছে তো আমারও মনে হয়, তুমি যেগুলো choiceful তোমার কাছে আমরা জানি গান কিন্তু আমাদের ওষুধের মতো কাজ করে। আমরা জানি এটা কিন্তু ব্যবহার করা হয়, অনেক জায়গায় ডাক্তারি নিয়মে আমাদের brain যদি খুব struggle করে।

তোমার মনের কিন্তু একাগ্রতা বৃদ্ধি করবে অবশ্যই তাহলে কিন্তু সুবিধাও রয়েছে কিছু তো আজকে তোমার কাছে অবশ্যই জানতে পারলাম যে, তুমি কিন্তু ninerypresent এবং বর্তমান দুটি জিনিসের সাথে তাল মিলিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে এবং আহ তোমার মধ্যে এখনো গল্পের বই পড়ার নেশা। দেখবে এগুলো কিন্তু বাস্তবে হারিয়ে যাচ্ছে। মানে কী করছ বলত নিজের একটা মানে ভুল একটা মানে প্রতিবিম্ব সবার কাছে তুলে ধরতে যে সে কতটা ভালো আছে কি না, কতটা ভাল থাকার সে চেষ্টা করছে। শুধুমাত্র এই social media platform গিয়ে সে কিছু like কিংবা কিছু followers বাড়ানোর জন্য কিংবা কিছু comments জন্য এই জিনিসগুলো যে করছে

একতা বাজে প্রভাব পড়ছে। but তোমার বাস্তব point । আমি একটু ঘুরিয়ে বলব আমাদের কিন্তু ভাল থাকা বা আমাদের অবসর time টাকে। খুব, smoothly কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু, entertainment কিন্তু প্রয়োজন রয়েছে। সেটা

অবশ্যই এখানে তোমার এগুলো থেকে কিছু একটা সত্তা ফুটে উঠছে। এ যে বই পড়া তোমার একাগ্রতার যে চিন্তা তোমার একাগ্র চিন্তা, নতুন কিছু উদ্ভাবনা এগুলো তৈরি হচ্ছে।